নমস্কার লজিক্যাল অপারেটরস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাই
এটি খুব সংক্ষিপ্ত টিউটোরিয়াল কিন্তু আমি এখন একে এই রকমই রাখবো
আমি আবার একটি আইএফ স্টেটমেন্টের উদাহরণ ব্যবহার করবো কারণ এখন পর্যন্ত আমি এই পেয়েছি
লজিক্যাল অপারেটর কি
চলুন কিছুটা যুক্তি যোগ করি এবং বলি এটি এন্ড বা ওর অপারেটর
এখন আমি যদি আমার আইএফ স্টেটমেন্টের জন্য মৌলিক বিন্যাস নির্মান করা শুরু করি তাহলে আমাকে আপনাকে এটি দেখাতে কাজ করতে হবে যে আপনি এগুলি দিয়ে কি করতে পারেন
তার আগে আমাদের কাছে একটি উদাহরণ আছে যেমন ১ ১ এর থেকে বড় যা এখন ফালসে দেবে
শুধু যাচাই করি এই দেখার জন্য যে আমরা কোথায় আছি ঠিক
অর্থাত ওটি ফালসে
এখন কি হবে যদি আমি বলি যে আইএফ 1 আইএস গ্রেটের থান 1 ওর ইকুয়ালস 1 আইএফ ১ ১ এর থেকে বড় হয় বা ১ ১ এর সমান হয়
এখন আমরা এটিকে ওর হিসাবে লিখছি না আমরা এটিকে দুটি অনুভূমিক রেখা বা দুটি পাইপ হিসাবে লিখছি
এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নয় কিন্তু যদি আপনি আমার কীবোর্ড জানেন ওটি শিফট কী এর পাশে হবে দুটি উল্লম্ব রেখা তার মানে ওর
তাই আমরা যদি এটিকে কম্পাইল করি আপনি কি মনে করেন ফলাফল কি হবে
এখন এটিকে একবার রান করি আইএফ 1 আইএস গ্রেটের থান 1 যদি ১ ১ এর থেকে বড় হয় ফালসে এবং তাই আমরা লিখেছি ফালসে ওর 1 আইএস ইকুয়াল টো 1 ১ ১ এর সমান হয়
আমরা জানি যে 1 ইকুয়ালস টো 1 ট্রু তাই আমরা এখানে বলছি যে ওর 1 আইএস ইকুয়াল টো 1 নট এন্ড কারণ আমরা বলি এন্ড তখন উভয়কেই ট্রু হওয়া উচিত
অথবা এটি করতে এর মধ্যে যে কেউ ট্রু হতে পারে
আউটপুট
তাই আশাপুর্বক আমরা ট্রু পাই
তাহলে এটি হল ওর
মূলত এটি আপনাকে দুটি তুলনা করার অনুমতি দেয় এদেরকে আপনার আইএফ স্টেটমেন্টে দেখান এবং এদের মধ্যে কেউ যদি ট্রু হয় তাহলে এটি একটি এইথের অপারেটরের মত
এদের মধ্যে যে কেউ ট্রু হবে আপনি ট্রু পাবেন
এন্ড অপারেটর একটি অন্য বিষয়
এটি কার্যকর করার জন্য এন্ড এর এই দুটি ট্রু হওয়া দরকার
তাই আমরা এখানে ফালসে পেয়েছি কারণ ১ ১ এর থেকে বড় নয়
আমরা আমাদের কম্পেরিজন অপারেটরস এ ফিরে যাবো এবং আমরা বলবো আইএফ 1 আইএস গ্রেটের ওর ইকুয়াল টো 1 এন্ড 1 ইকুয়াল 1 আইএফ ১ ১ এর থেকে বড় বা সমান হয় এন্ড ১ ১ এর সমান হয় এখানে আমরা ট্রু পাবো
তাই এখন আমি শুধু এই ভাবতে পারি যে এতে কিছু ভ্যারিয়েবল যোগ করি এটি পরীক্ষা করার জন্য
কিন্তু আমি নিশ্চিত যে আমার অন্য টিউটোরিয়ালগুলি অনুসরণ করে আপনার এখন ভ্যারিয়েবলস এর উপর পূর্ণ নিয়ন্ত্রণ হয়ে গেছে
সুতরাং এই দুটি হল লজিক্যাল অপারেটরস
আপনার এদের খুব দরকার হবে কারণ হতে পারে যে আপনি বলতে চান উদাহরণস্বরূপ এটি একটি আদর্শ উদাহরণ
আপনি একে আমার কোনো একটি প্রজেক্টে পাবেন
এটি একটি লজিন ফর্ম
একটি প্রয়োগকর্তা ওয়েবসাইটে লগইন করতে চায়
সম্ভবত আপনি ওয়েবসাইটে আগেও লগইন করেছেন এবং এটি আপনাকে আপনার ইউসারনেম এবং পাসওয়ার্ড লিখতে বলে
এখন কীওয়ার্ডস এখানে আছে
আমাদের যাচাই করা প্রয়োজন যদি প্রয়োগকর্তা ইউসারনেম এবং পাসওয়ার্ড লিখে থাকে
যদি তারা না করে তাহলে ইউসারনেম এর তুলনা পাসওয়ার্ড এর সাথে করার কোনো মানে নেই
তাই আমরা বলতে পারি উদাহরণস্বরূপ আইএফ ইউসারনেম এন্ড পাসওয়ার্ড
বাস্তবে চলুন এটা করি
আমি বলবো ইউসারনেম আইএস ইকুয়াল টো সমান আলেক্স এবং পাসওয়ার্ড আইএস ইকুয়াল টো এবিসি
এখন আমি এটি জায়গায় রাখবো
আমি বলতে পারি ইউসারনেম এবং পাসওয়ার্ড
এই মুহুর্তে এটি ট্রু বলবে
আমি এটি পরিবর্তন করবো
আমি বলবো ওক বা যৌ ফরগট টো ফিল আউট a ফিল্ড আপনি ফিল্ড ভরতে ভুলে গেছেন কারণ ঘটনাক্রমে সেখানে এচটিএমএল ফিল্ড হবে
এটি ঠিক হতে যাচ্ছে কারণ আমরা উভয় মান পেয়ে গেছি
তাই এটি চেষ্টা করি
হ্যাঁ এটি ওক বলছে
এখন কি হবে যদি আমি সেখানে আমার পাসওয়ার্ড লিখতে ভুলে যাই
এই মুহুর্তে সেখানে কিছুই নেই কোনো স্থান নেই চলুন এটি থেকে পরিত্রান পাই
যৌ ফরগট টো ফিল আউট a fieldআপনি ফিল্ড ভরতে ভুলে গেছেন
তাই যদি আপনি ভাবছেন যে এটি ব্যবহারকারী থেকে আসছে তাই এটি এমনভাবে জমা হয়ে গেছে যেমন আপনি আপনার ইউসারনেম এবং পাসওয়ার্ড লিখেছেন
আমরা বলছি যে ইউসারনেম এবং পাসওয়ার্ড মূলত ইউসারনেম নিজেই ট্রু কারণ এটি বিদ্যমান
যদি আপনি ওকে ভিতরে রাখেন ওটি গ্রহণযোগ্য হবে ওটি ট্রু হবে
আমরা শুধু যাচাই করবো
তাই যেহেতু আমরা ইউসারনেম এবং পাসওয়ার্ড পেয়ে গেছি এটি সঠিক
কিন্তু ওর এর জন্য সত্যিই এর কোনো মানে নেই এবং আপনি ভাবতে পারেন কি হবে
তাই এই সময় এটি ট্রু এর সমান হবে কারণ আমরা দুটি মান পেয়ে গেছি
তাই এটি ওক
এখন আমি যদি উভয়ের সাথে যাই এবং এটি চেষ্টা করি
যদি ইউসারনেম উপস্থিত থাকে তাই ইউসারনেম হল ট্রু
এই মুহুর্তে সেখানে কোনো মান নেই তাই এটি হল ফালসে ওর থে পাসওয়ার্ড আইএস ট্রু অর্থাত মান উপস্থিত এই মুহুর্তে এটি উপস্থিত নেই তাই এটি হল ফালসে
সুতরাং আমরা বলতে যাচ্ছি যে যৌ ফরগট টো ফিল আউট a ফিল্ড আপনি ফিল্ড ভরতে ভুলে গেছেন
আমি এখানে শুধু নথিং লিখবো কারণ এই মুহুর্তে এর মানে কিছু না
তাই রিফ্রেশ করুন এবং আমি নথিং পেলাম
সুতরাং আপনি দেখছেন যে ইতিমধ্যে আমি ব্যাখ্যা করেছি যে এটি প্রতিদিনের পিএচপি প্রয়োগে কতটা দরকারী হতে পারে
উদাহরণস্বরূপ ফর্ম যে কেউ ভরতে পারে
আপনি এইজন্য অন্যান্য অনেক প্রয়োগকর্তা পাবেন
কিন্তু এতটাই
দুটি অপারেটরস যা লজিক্যাল অপারেটরস
শুধু তাদের প্রয়োগ করুন এবং দেখুন আপনি এগুলি দিয়ে কি করতে পারেন
আমি নিশ্চই আমার অন্য কোনো প্রকল্পে খুব শীঘ্রই একে ব্যবহার করবো
দেখার জন্য ধন্যবাদ
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি